বা স্ট্যান্ড বা বাস ডিপো হল যেখানে বাস সাধারণত বিশ্রামের জন্য রাখা হয় কিংবা এখান থেকে আহ বাস ছাড়া হয় বিভিন্ন দুরত্তের জন্য।

যাত্রীরা এখানে এসে বাস -এ আহ অপেক্ষা করে তারপর বাস ছাড়া হয়।

যাতে আহ যাত্রীদের ভাড়া অনেক কম দিতে হয় এবং অনেক যাত্রীরা এখানে কমফোর্টেবলই যাতায়াত করতে পারে।

যা-আ পা পাখিপ্রেমি মানুষেরা বদ্রিপাখিকে খুবই পছন্দ করে।

স্বচ্ছ ভারত অভিজানের একটি প্রধান প্রকল্প হল সুলভ শৌচালয়।

মানুষ এখন চাইলেই আহ দশ থেকে পনেরো মিনিট বা দু পাঁচ মিনিট এর মধ্যেই আহ বিভিন্ন রকম ওষুধ সংগ্রহ করতে পারে।

বল খেলার জন্য একটি প্রয়োজনীয় পরিকাঠামো হল সুন্দর খেলার মাঠ।

জিম বা ব্যায়ামশালায় ভরতি হন নিজেদের শরীরকে সঠিক বা আহ পরিচর্চা করার জন্য।

বর্তমান সময়ে কেকের আহ বা বেকারির শিল্পের খুবই উন্নতি ঘটেছে।

আর ফ্রুট কেক থেকে শুরু করে চকোলেট কেক এবং কেক -এর ধরনও বিভিন্ন হয়েছে এবং বিভিন্ন স্বাদের বিভিন্ন ফ্লেভার -এর কেক আমরা পেয়ে থাকি।

প্রভৃতি ফুল প্রচুর পরিমাণে শীতকালে চাষ করা হয়ে থাকে।

গরু হল একটি গৃহপালিত প্রাণী যেটি বহু প্রাচীন সময় ধরেই মানুষের পোষ্যরুপে গনিত হয়েছে।

যেই স্মৃতি বা সৌধসমাধি থেকে মানুষ তাদের আহ প্রিয়জনকে অপুনরায় অনুভব করতে পারে বলে মনে করা হয়।

শীতকালেরই সময় একটি উল্লেখযোগ্য ফলের কথা যদি আমাদের মাথায় আসে।

কমলালেবু স্বাদে যেমন মিষ্টি হয় খুবই সুস্বাদুও হয় এবং এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে । যাতে ভিটামিন সি -এর ঘাটতিও পুরন হয়।

আহ ব্যাংক -এর বিভিন্ন খাত রয়েছে সেদু সেগুলো হল সঞ্ছয়খাত রেকারেকি খাত প্রভৃতি।